উপরে এ.সি -ও লাগানো আছে মনে হয় সাইড দিয়ে সব ঘেরা রয়েছে মনে প্লাইবোর্ড দিয়ে ঘেরা ।

এই ছবিটা দেখতে পাচ্ছি এটা কোনো চেম্বারের ছবি। এখানে একটা মানুষ শুয়ে আছে মনে একটা লোক কোনো একটা মেশিন দিয়ে কিছু একটা করছে।

দেখতে পাচ্ছি এটা একটা মনে হয় কোন চার্চের ছবিই চার্চের টেবিল এর সামনে ছখানা চেয়ার আছে যেখানে চারজন বসে আছে ।